নিজের প্রতি আদর্শ বা দেবর্ষীর নিজের প্রতি যে আমি কেউ নই, আমি তুচ্ছ, আমি নিজেকে তাচ্ছিল্য করা, এই বিষয়টা কিন্তু দূরে সরে যাবে। আমাদের সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে মনে করতে হবে আমি বিশেষ কেউ। আমি যদি নিজেকে নিজেই প্রশ্রয় না দেই, আমি যদি মনে করি আমার কোনো গুণ নেই, আমার সংসারে কোনো আহ স্থান নেই, আমি একটা তুচ্ছ, তাহলে অন্যরাও তো তাই ভাববে। এই যে বিষয়টা এটা করার জন্য শিক্ষা প্রয়োজন যেটা আশালতার মধ্যে ছিল না, যেটা ছিল বিনোদিনীর মধ্যে। তাই বিনোদিনী খুব সহজেই কয়েকদিনের মধ্যেই আশালতার যে সংসার সেটায় দাস দাসী চাকর-বাকর সকলের কাছে এমন প্রভুত্ব অর্জন করেছিল। যেটা আশালতা এতদিনেও করতে পারে নি। তাই আশালতার সবসময়য় নিজেকে ক্ষুণ্ন মনে হতো। ক্ষুদ্র মনে হতো মানে বিনোদিনীর থেকে, সবসময় তার মনে হতো বিনোদিনী তার থেকে উচ্চে অবস্থান করছে সেটা যেকোনো দিক থেকেই হোক। সমস্ত আহ গৃহকর্মের দিক থেকেই হোক তার কথাবার্তা যেকোনো দিক থেকেই হোক, সে সর্ব গুণশালিনী বিনোদিনী যখন অগ্রসর হইয়া আসার প্রণয় প্রার্থনা করিল, তখন সংকোচের বাঁধা এসে ঠেকিয়া বালিকার আনন্দ আরো চারগুণ উছলিয়া পড়িল। জাদুকরীর মায়া দুটোর মতো তাহাদের প্রণয় বীজ একদিকে~ একদিনেই অঙ্কুরিত, পল্লবিত এবং পুষ্পিত হইয়া উঠিল। একদিনেই আশালতা ও বিনোদিনীর মধ্যে গভীর বন্ধুত্ত্ব তৈরী হলো। আশা বলিল এসো ভাই তোমার সঙ্গে একটা কিছু পাতাই। বিনোদিনী হাসিয়া বলিল কি পাতাইবে? আশা গঙ্গাজল, বকুল ফুল বিভিন্ন অনেকগুলো ভালো ভালো জিনিসের নাম বললো। বিনোদিনী কহিল ওসব পুরোনো হইয়া গেছে, আদরের নামের আর আদর নাই। আশা কহিল তোমার কোনটা পছন্দ? বিনোদিনী হাসিয়া কহিল চোখের বালি। শ্রুতিমধুর নামের দিকের দিকে আশার ঝোঁক ছিল। কিন্তু বিনোদিনীর পরামর্শে আদরের গালিটিই গ্রহণ করল। বিনোদিনীর গলা ধরিয়া বলিল চোখের বালি। বলিয়া হাসিয়া লুটাইয়া পড়িল এইযে নাম পছন্দ এখান থেকেও কিন্তু বিনোদিনীর চারিত্রিক একটা বৈশিষ্ট্য আমরা পাই। বিনোদিনী যে নিজেকে ওই সংসারের কর্ত্রী হিসেবে দেখতে চায় এবং তার যে আফসোস সেটা কিন্তু এই নাম পছন্দের মধ্যে ধরা পড়লো। বিনোদিনী নিজের মনেই বুঝতে পারছিলো সে একসময় আশালতার চোখের বালি হয়ত হয়ে উঠবে। চোখের বালি মানে যাকে আমরা সহ্য করতে পারি না। যে আমাদের কাছে আদরনীয় নয়। কিন্তু এইক্ষেত্রে সই পাতালো তারা দুজনে চোখের বালি নামকরণ দিয়ে পরবর্তী কালে দেখব আমরা যে এই আহ বন্ধুত্ব সত্যিকারে কীভাবে চোখের বালিতেই পরিণত হলো। আশার পক্ষে সঙ্গিনীর বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসাহ কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না। সুখলাভের মিষ্টান্ন বিতরণের জন্য বাজেলকের দরকার হয়। ক্ষুদিত মা~ আহ ক্ষুদিত রিদয়া বিনোদিনী ও নববধূর নবপ্রেমের ইতিহাস মাতালে জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিস্ক মাতিয়া শরীরের রক্ত জমিয়ে উঠিল। অর্থাৎ আসামিরা এতদিন যেন তার নিজের কথা কাউকে বলতে পারে না এটার মো~ এটা দিয়ে একটা ক্ষোভ তৈরী হচ্ছে তার মানে দুঃখ ছিল। আসলে যেকোন মানুষ যখন অন্তরে অন্তরে খুব সুখী হয় তা খুব ভালো উপলব্ধি করে, নিজেকে খুব সুখী মনে করে তখন সেই সুখটা জাহির করার জন্য বিশেষভাবে খুঁজতে চেষ্টা করে দেন। মানুষের চরিত্র এটা। সেই সুখকে যতক্ষণ সে জাহির করতে না পারে ততক্ষণ যেন তার শান্তি হয় না। আর যখনি সেই সুখটা সে জাহির করে তখনি কিন্তু তার শত্রু তৈরী হয়। এই ভুলটাই মানুষ করে। তোমরা দেখবে যেকোন মানুষ আজকের দিনে বিশেষ করে আত্মীয়তা তো অনেকটা দূরে সরে গেছে আমরা একে অপরের সাথে খুব কম যোগাযোগ করি খুব কম দেখা সাক্ষাৎ হয়, ফলে আমাদের বেশি কাছের সঙ্গী হয়ে উঠেছে কি? facebook instagram whatsapp এগুলো। আর সেই সব জায়গায় মানুষ তার নিজেদের সুখকে জাহির করার জন্য খুব প্রচেষ্টা লাভ করে। আসলে এটাই হচ্ছে ব্যাপার। আমি সুখ লাভ করছি, আমি অনেক কিছু অর্জন করছি সেটা যতক্ষণ না আমি জাহির করতে পারছি দুনিয়ার কাছে, যতক্ষণ না সেটা দেখে অন্য মানুষ হিংসা করছে এবং সেটা আমি বুঝতে পারছি ততক্ষণ যেন আমার সুখটা সুখ নয়। এরকম মানুষই আমাদের সমাজে বেশিরভাগ মানুষ। আশালতা সেই চরিত্রেরই একজন মানুষ ছিল। তাই এতদিন পর্যন্ত তার স~ স্বামীর সংসারে তার যে সোহাগ তার যে ভালোবাসা প্রাপ্তি ঘটেছে সেটা বলতে পারছিলো না বলে কাউকে

স্বামীর কথা স্বামীর ভালোবাসার কথা তার স্বামীর সোহাগ আদরের কথা সে প্রকাশ করতে শুরু করলো। এর ফলে কী হলো বিনোদিনী দুকান ভরে সে খবর যেমন শুনতে লাগল ভেতরে ভেতরে ততটাই জ্বলতে লাগল নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন দাস-দাসীরা একতলার বিশ্রাম শালায় অদৃশ্য মহেন্দ্র বিহারীর তাড়নায় ক্ষণকালের জন্য college এ গেছে এবং রৌদ্র তপ্ত নীলিমার শেষ প্রান্ত হইতে চিলের তীব্র কণ্ঠ অতিথি হীনসারি কদাচিৎ শোনা যাইতেছে, তখন নির্জন শয়ন গৃহে নিচের বিছানার বালিশের ওপর আশা তাহার খোলা চুল ছড়াইয়া শুইত এবং বিনোদিনী্ বুকের নিচে বালিশ টানিয়া উপুড় হইয়া শুইয়া গুন্ গুন্ গুঞ্চরিত কাহিনীর মধ্যে আবিষ্ট হইয়া রহিত। তাহার কর্ণ মূল আরক্ত হইয়া উঠিত নিঃশ্বাস বেগে প্রবাহিত হইতে থাকিত। বিনোদিনী প্রশ্ন করিয়া করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত। অর্থাৎ বিনোদিনীর মধ্যে আমরা অতি কৌত~ কৌতূহলটা লক্ষ্য করছি। সে আশার অতিথি ওখানে একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে তার সংসারের যাবতীয় তথ্য সংগ্রহ করত এবং মহেন্দ্রর সাথে তাদের সম্পর্ক সেটাও পরিষ্কারভাবে শোনার চেষ্টা করত। এক কথা বার বার করিয়া শুনিত ঘটনা নিঃশেষ হইয়া গেলে কল্পনার অবতারণা করিত। কহিত আচ্ছা ভাই যদি এমন হইত তো কি হইত? যদি অমন হইত তো কি করিতে? সে সকল অসম্ভাবিত কল্পনার পথে সুখালোচনাকে সুদীর্ঘ করিয়া টানিয়া লইয়া চলিতে আশারও ভালো লাগিত এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্বটা ক্রমশই বাড়তে থাকে। বিনোদিনী কহিত আচ্ছা ভাই চোখের বালি তোর সঙ্গে যদি বিহারি বাবুর বিবাহ হইত? আশা- না ভাই ও কথা তুমি বলিও না। ছি ছি আমার বড়ো লজ্জা করে। কিন্তু তোমার সঙ্গে হইলে বেশ হইতো, তোমার সঙ্গে তো কথা হইয়াছিল বিনোদিনী আমার সঙ্গে তো ঢের লোকের কথা হইয়াছিল যা হইয়াছে বেশ হইয়াছে আমি যে আছি বেশ আছি। আশা তাহার প্রতিবাদ করে বিনোদিনীর অবস্থা যে তাহার অবস্থার চেয়ে ভালো একথা সে কেমন কোরিয়া স্বীকার করিবে? অর্থাৎ আশালতা কখনোই মানতে পারে না যে বিনোদিনী আশার থেকে ভালো আছে। বিনোদিনী বিনোদিনী বলতে চায় যে আমি কারোর অধীনে নই। আমি এখন স্বাধীন আমি ভালো আছি কিন্তু আশা ভাবছে কী করে হতে পারে? আমার স্বামী আছে আমার সংসার আছে আমি স্বামীর ভালোবাসায় আবিষ্ট তাহলে একজন বিধবা রমণী কীভাবে তার থেকে ভালো থাকতে পারে সে মানতে রাজি নয়। একবার মনে কোরিয়া দেখো দেখি ভাই বালি, যদি আমার স্বামীর সাথে তোমার বিবাহ হইয়া যাইত আর একটু হলেই তো হইত। তা তো হইতই, না হইল কেন? আশার এই বিছানা এই খাট তো একদিন তাহারই জন্য অপেক্ষা করিয়াছিল। বিনোদিনী সুসজ্জিত শয়ন ঘরের দিকে চায় আর সেকথা কিছুতেই ভুলিতে পারে না এ ঘরে আজ সে অতিথি মাত্র। আজ স্থান পাইয়াছে কাল আবার উঠিয়া যাইতে হইবে। অতএব বিনোদিনীর মধ্যে আমরা একটা ঈর্ষার ভাব আস্তে আস্তে লক্ষ্য করছি। তার মনে হতে শুরু হয়েছে এই যে গৃহ এই যে ঘর এই যে আহ বিছানা এই সমস্ত টুকু তার অধিকার ছিল। তাহলে কেনো এমনটা হলো? অপরাহ্নে বিনোদিনী নিজে উদযোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সহিত আশার চুল বাধাইয়া সাজাইয়া তাহাকে স্বামীর সম্মিলনে পাঠাইয়া দিতো। তাহার কল্পনা যেন অবগুণ্ঠিতা হইয়া এই সজ্জিতা বধূর অভিসারে জনহীন কক্ষে গমণ করিত। আবার এক এক দিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিতো না, বলিত, আহ!

তোমার সখী যে নড়িবার নাম করেন না তিনি বাড়ি ফিরিবেন কবে? আশা ব্যগ্র হইয়া বলিত না, তুমি আমার চোখের বালির ওপর রাগ করিও না, তুমি জানো না তোমার কথা শুনিতে কত ভালোবাসে! কত যত্ন করিয়া সাজাইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দেয়। রাজলক্ষী আশাকে কাজ করিতে দিতেন না। বিনোদিনী বধূর বধূর পক্ষ লইয়া তাহাকে তাহাকে কাজে প্রবৃত্ত করাইত। প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাজে আলস্য নাই। সেই সঙ্গে আশাকেও সে আর ছুটি নিতে চায় না। বিনোদিনী পরে পরে এমন~ এমনি কাজের শৃঙ্খল বানাইতেছিলো যে তাহার মধ্যে ফাঁক পাওয়া আশার মধ্যে ভারী কঠিন হইয়া উঠিল। আশার স্বামী ছাদের ওপরকার শূন্য ঘরের কোনে বসিয়া আক্রোশে ছটফট করিতেছে ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র কঠিন হাসি হাসিল। আশা উদ্বিগ্ন হইয়া বলিত এবার যাই ভাই চোখের বালি। তিনি আবার রাগ করিবেন। অতএব বুঝতে পারছি রাজলক্ষী যখন আশাকে কাজে সংসারে নিয়োগ করছে না করতে চাইছে না মহেন্দ্রর কথা ভেবে বা মহেন্দ্রর কাছে ভয়ে রেখে ঠিক সেই সময়ে বিনোদিনী আশাকে সংসারের মধ্যে আষ্টে পৃষ্টে বেঁধে ফেলছে। এবং কখনও কখনও দেখা যাচ্ছে ছাদে মহেন্দ্র আশার জন্য দীর্ঘ প্রতীক্ষারত কিন্তু বিনোদিনী আশাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। বিনোদিনীর অপেক্ষায় আহ sorry আশার অপেক্ষায় মহেন্দ্র যে ছটফট করছে সেই ছটফট দৃশ্যটা কল্পনা করেই বিনোদিনী আনন্দ পাচ্ছে আনন্দিত উপভোগ করছে। এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। বিনোদিনী তা~ তাড়াতাড়ি বলিত, রোশ এ~ এটুকু শেষ করিয়া যাও আর বেশি দেরি হইবে না। খানিক বাদে আশা আবার ছটফট করিয়া বলিয়া উঠিলো না ভাই এবার তিনি সত্য সত্যই রাগ করিবেন না আমাকে ছাড়ো আমি যাই। বিনোদিনী বলিত আহা একটু রাগ করিলেই বা সোহাগের সঙ্গে রা~ রাগ রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না। তরকারিতে লংকা মরিচের মতো কিন্তু লংকা মরিচের স্বাদটা যে কী তাহা বিনোদিনীই বুঝিতেছিলো। কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেলো। সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘর কন্যা এমন সোহাগের স্বামী এই ঘরে যে আমি রাজার রাজত্ব এই স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, তখন কি ঘরের এই দশা এই মানুষের এই থাকিত? আমার জায়গায় কি না কচি খুকি, এই খেলার পুতুল? আশার গলা জড়াইয়া ভাই চোখের বালি বলো না ভাই, কাল তোমাদের কী কথা হইল ভাই? আমি তোমাকে যাহা শিখাইয়া দিয়াছিলাম তাহা বলিয়াছিলে? তোমাদের ভালোবাসার কথা শুনিলেই আমার ক্ষুদা তৃষ্ণা থাকে না ভাই। অতএব দেখা যাচ্ছে ধীরে ধীরে বিনোদিনী আশা মহেন্দ্রর মধ্যে প্রবেশ করছে। কীভাবে প্রবেশ করছে না আশার মধ্য দিয়ে মহেন্দ্রর কাছাকাছি যাচ্ছে, আশাকে যেমনটা শিখিয়ে দিচ্ছে আশা তেমনটা করছে, আশার কাছ থেকে সম্পূর্ণ খুঁটিনাটি সে জানার চেষ্টা করছে আর সেই সাথে ভেতরে ভেতরে ঈর্ষার বহ্নি তার বহুগুণ বেড়ে উঠছে, তার বারবার মনে হচ্ছে যে কেন এই ছেলেখেলা? মহেন্দ্র তো তাকে বিবাহ করতে পারত তাহলে কেন এই পুতুল খেলায় মগ্ন হলো? আসলে বিনোদিনীর থেকে আশালতা অনেকটাই আহ বয়সের দিকে ছোট ছিল। আর আহ সে ক্ষেত্রে বিনোদিনীর একটা অন্য ইচ্ছা বা অন্যরকম কথা তারা হতেই পারে তাই তার মনে হচ্ছে যে আশালতার এই জন্য এই স্থানটা না এটা একেবারেই বিনোদিনীর জন্যেই সঠিক ছিলো। এরপরে কী হলো, মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তার মাকে ডাকিয়া বললো এ কি ভালো হইতেছে? পরের ঘরের যুবতী বিধবাকে আনিয়া তার দায় ঘাড়ে করিবার দরকার কী? আমার তো ইহাতে মত নেই। কী জানি কখন কী সংকট ঘটিতে পারে। রাজলক্ষী বলিলে ও যে আমাদের বিপিনের বউ উহাকে আমিতো পর মনে করি না। মহেন্দ্র বলিল না মা ভালো হইতেছে না। আমার মতে উহাকে রাখা উচিত না। রাজলক্ষী বেশ জানিতেন মহেন্দ্রর মত মত অগ্রাহ্য করা সহজ নয় কিন্তু বিহারীকে তিনি ডাকিয়া কহিলেন- ও বিহারি তুই একবার মহিনকে বুঝাইয়া বল। বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পারি। পর হোক যা হোক আপন লোকের কাছ হইতে এমন সেবা তো কখনো পাই নাই, বিহারি রাজলক্ষীকে কোনো উত্তর না করিয়া মহেন্দ্রর কাছে গেলো কহিলো মহিন দা বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র হাসিয়া কহিল ভাবিয়া রাত্রে ঘুম হয় না। তোমার বৌঠান কে জিজ্ঞাসা করো না আজকাল বিনোদিনীর ধ্যান এ আমার আর সকল ধ্যানই ভগ্ন হইতেছে

প্রসঙ্গে আমরা সেই বিষবৃক্ষের কথা মনে ক~ মনে করতে পারি যেখানে আমরা দেখেছি যে জমিদার আহ কুন্দ নন্দিনীকে সেই একেবারে অসহায় অবস্থায় তুলে এনেছিলেন তার গৃহে যেখানে সূর্যমুখী তার স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কুন্দ নন্দিনীকে একেবারে বিশেষ একটি জায়গা দিয়েছিলন। কুন্দ নন্দিনীরও কিন্তু বিবাহ দেওয়া হয়েছিল

ওটাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো সেও বড়ো কঠিন দণ্ড। মহেন্দ্রর সম্মুখে এখন পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই কিন্তু বিহারি তাহাকে দেখিয়েছে। বিহারি এইটুকু বুঝিয়েছে এই নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে। কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে জ্বলে। আর একভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়। সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। বিনোদিনীকে স্বাক্ষরে~ মানে সাক্ষাতে দেখেনি সে শুধু আশার মারফত কথাবার্তা শুনেছিল। কাজেই বিনোদিনীর সম্পর্কে মহেন্দ্রর মধ্যে বিশেষ আহ একটা কথা বা বিশেষ একটা আহ ভাবনা আসা খুব একটা স্বাভাবিক ছিল না। কিন্তু বিহারি যেহেতু একজন অভিজ্ঞ মানুষ ছিলো কারণ আমরা দেখেছি সে বুদ্ধিমান ঠিক সেই কারণে বিনোদিনী প্রসঙ্গে সে বুঝতে পেরেছিলো যে তার মধ্যে আগুন ধরানোর ক্ষমতা কতটা আছে। বিহারীকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিনোদিনীর প্রতি একসময় সে আকৃষ্ট হয়েছে। যাই হোক, বিনোদিনীর যে সৌন্দর্য বিনোদিনীর যে শিক্ষাগত যোগ্যতা বিনোদিনীর যে কর্ম নৈপুণ্য সে সমস্ত দিক থেকে কোনো পুরুষ আছে কি-না সন্দেহ মানে তৎকালীন সময়ে যে সময়কার গল্পে যে বিনোদিনীকে পছন্দ করবে না, বিহারি সেটা উপলব্ধি করেছিলো এবং মহেন্দ্রর সংসারে যখন বিনোদিনী এভাবে জাকিয়ে বসছে সে সময়য় বিহারি বুঝতে পেরেছিলো ঘরে যখন প্রদীপ জ্বালানো হয় সেটা একটা বধূর মতো, ঘরের গৃহবধূ হচ্ছে ঘরের প্রদীপের ন্যায় কিন্তু ঘরে যখন অন্য স্ত্রীলোক থাকে বিশেষ করে বিধবা রমণী এবং যার এতটা ক্ষমতা যে আগুন ধরানো ক্ষমতা রাখে। তাকে রাখা মানে সেই প্রদীপের থেকে অনেক বেশি অন্য রকম সে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবং সেটা বুঝতে পেরে সে এটুকু ধারণা করেছিল যে বিনোদিনীর বিবাহ যদি দেওয়া হয় তাহলেই একমাত্র সমস্যার সমাধান হবে। কারণ বিনোদিনীকে জঙ্গলে তার বাড়িতে ফিরিয়ে দেওয়াটাও তার কাছে মনুষত্ব বলে মনে হয়নি। এরপর কী হলো, মহেন্দ্র বিহারীকে এ কথা লইয়া অনেক পরিহাস করিল। বিহারীও তাহার জবাব দিলো কিন্তু তার মন বুঝিয়াছিলো এই নারী খেলা করিবার নহে। ইহাকে উপেক্ষা করাও যায় না, রাজলক্ষী বিনোদিনীকে সাবধান কোরিয়া দিলেন। কহিলেন দেখো বাছা বউকে লইয়া তুমি টানাটানি করিও না। তুমি পাড়াগাঁয়ে গৃহস্থ ঘরে ছিলে আজকালকার চালচলন জানে না, তুমি বুদ্ধিমতী ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর বিনোদিনী অত্যন্ত আরম্বর পূর্বক আশাকে দূরে দূরে রাখিলো। কহিল- আমি ভাই কে আমার মতো অবস্থার লোক আপন চলিতে না জানিলে কোনদিন কী ঘটে বলা যায় কী? আশা সাধাসাধি কান্নাকাটি কোরিয়া মরে বিনোদিনী দৃঢ় প্রতিজ্ঞ। মনের কথায় আশা পরিপূর্ণ হইয়া উঠিল। কিন্তু বিনোদিনী আমল দিলো না। এদিকে মহেন্দ্রের বাহুপাশ শি~ শিথিল এবং তাহা মুগ্ধ দৃষ্টি যেনো ক্লান্তিতে অদিত হইয়া আসিয়াছে। পূর্বে যে সকল অনিয়ম, উশৃংখলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইতো এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুওতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়। কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে বিবাহ বিচ্ছিন্ন মিলনের প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্রর সোহাগের মধ্যে বেসুর লাগিতেছিল। কতটা মিথ্যা বাড়াবাড়ি, কতটা আত্ম প্রচারণা এসময় পলানি ছাড়া পরিত্ৰাণ নাই। বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই। স্ত্রীলোকের স্বভাব সিদ্ধ সংস্কার বশে আশা আজকাল মহেন্দ্রকে ঠেলিয়া যাইবার চেষ্টা করিতো। কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায়? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসর সজ্জার মধ্যে চক্ষু উন্মীলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম পড়াশুনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল। ডাক্তারি বইগুলাকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ঝাড়িতে লাগিল, এবং চাপকান পেন্টালুন কয়েকটা রৌদ্রে দেবার উপক্রম করিল। বদর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি

একটাই ভয় মহেন্দ্র হঠাৎ করে তার স্ত্রীকে পেয়েছে এবং তারমধ্যে আমরা অন্য যে বিষয়টা দেখেছি মানে তাদের যে একটা ভালোবাসা সেটা বিশেষভাবে একটা শারীরিক আকর্ষণ এবং বিশেষভাবে সবসময় নিজেদের মধ্যে অবিষ্ঠ থাকা এই এই দুয়ের মাঝেই কিন্তু থেক গেছে। আশালতার এমন কোনো গুণকে মহেন্দ্র আবিষ্কার করে নি যেখান দিয়ে সে তার মধ্যে অন্যদিকের ভালোবাসাটাকে পারে। আশালতার একেবারে গৃহকর্ম নিপুণা ছিল না। স্বামীকে তার হাতের কাছে জিনিসটা এনে দেওয়া তার সামনে পান সেজে দেওয়া, তাকে সুন্দর করে রেঁধে খাওয়ানো বা কোনো দিকে মানে তৎকালীন সময়ে পুরুষরা যেটা আশা করত আর স্ত্রীর কাছ থেকে যেটা পেতে চাইত তেমনটা কিন্তু মহেন্দ্র পেত না আসলে এই দিক টার জন্য রাজলক্ষী অনেকটা দায়ী। রাজলক্ষী এমন পরিপাটি করে মহেন্দ্রকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে এবং আশালতা আসার পরেও তাকে যেভাবে পরিপাটিভাবে নিজের মতো কাজগুলো করে দিয়েছেন তাতে করে মহেন্দ্রর মনেই হয়নি যে আশালতার এ কাজগুলো করা উচিত। আজ যখন বিনোদনী এসে সে কাজ গুলো করছে সংসার কে পরিপাটি করে গুছিয়ে তুলছে তখন মহেন্দ্র উপলব্ধি করছে যে আশালতা একেবারে গৃহকর্ম নিপুণা নয় এবং একজন স্ত্রীর দিক থেকে সে সব দিক থেকে গুণবতী নয়। এটা যেটা মহেন্দ্র এতদিন মনে করেনি আজকে মনে করতে শুরু করলো। সে আশালতাকে কিছু বলে না সামনে থেকে কিন্তু আশালতা সেই বিষয়টা উপলব্ধি করতে পারে। আসলে আমরা যখন কারো প্রতি রাগ করি কারো প্রতি অভিমান আমাদের মধ্যে কুঞ্চিত হয়ে উঠে, পুঞ্জীভূত হয়ে উঠে তখন কিন্তু সবসময় যে তার প্রকাশ লাগে তা নয়। ভালোবাসার মানুষরা কিন্তু সহজে বুঝতে পারে সেই অভিমানের কথা। এক্ষেত্রে আশালতারও তাই হয়েছিলো। সে বুঝতে পারছিলো ঠিক কোন দিকটা তার কোন উম শূন্যস্থানটা মহেন্দ্রকে ক্ষতিগ্রস্থ করে তুলছে। মহেন্দ্রকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সেটা সে উপলব্ধি করতে পারত। বিনোদিনী যখন নিতান্তই দিলোনা তখন আশার মাথায় একটা ফন্দি আসিল। সে বিনোদিনীকে বলিল ভাই বালি

বাস্তবে কি তাহার স্বামী বিনোদিনীর প্রতি অন্যায় করে? বাস্তবে কি তাহাকে পর ভাবেন এবং তাহার প্রতি অকারণে বিরক্ত হন? আসলে আশুলতা খুব নরম স্বভাবের একেবারেই জটিলতা তার মধ্যে ছিল না। ঠিক সেই কারণেই বিনোদিনীর তেজ শলা-কলা সে বিশেষ সহজে বুঝতে পারে নি। বিনোদিনী যেভাবে তার মানে মহিন মহেন্দ্রর কাছাকাছি যেতে চলেছে সেটা কিন্তু আশুলতা অনুধাবন করতে পারে নি কখনো। আশুলতা বিনোদিনীকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল। এরপর কি হলো? সেদিন সন্ধ্যা বেলা আশা স্বামীকে অত্যন্ত আবদার করিয়া ধরিল- আমার চোখের বালির সঙ্গে তোমাকে আলাপ করিতে হইবে। মহেন্দ্র হাসিয়া কহিল তোমার সাহস তো কম নয়? আশু জিজ্ঞাসা করিল কেন? ভয় কিসের? মহেন্দ্র- তোমার সখীর যেরকম রূপের বর। HelloMintu কেমন আছো? হ্যাঁ Pintu বলো আমি বেশ ভালোই আছি তুমি কেমন আছো? আমি ভালো আছি তারপর ওই দিন তো আর আর বেশি সময় হলো না ধান চাষ নিয়ে শুধু আলোচনা করতে কেটে গেলো তারপরে তোমার এখানে আর কি কি চাষ হয়? হম আমাদের এখানে দেখো ধান চাষ টা হওয়ার পর হম

ও ভালো আমাদের এখানে সরষে টা হয় গম টা হয় না কেননা সমস্ত মাটিতে গম হয় না সত্যি কথা বলতে গম সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তো তুমি বললে ভালো হয় তাহলে জানতে পারবো চাষ টা কি ভাবে হয় বল তাহলে হম দেখো গম টা হম ঠিক আমিও সেরকম জানি না কারণ আমি শুধু চাষ করা দেখেছি যে আমাদের মাঠে চাষ হয় উম শুধু ওটাই মানে আমি তো সেরকম চাষ করিনি মানে গোমটা

ঠিক আছে তাহলে সরষে নিয়েই বল তাহলে জানতে পারবো তোমাদের ওখানে কিভাবে হয় আমাদের এখানে কি ভাবে হয়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 আমাদের যেমন ওই ধান চাষ টা চলছে তো এই ধান চাষের যখন এর যখন ধান গাছ যখন পেকে যাবে বা যখন কাটার সময় হবে ওর আগে একবার কি হয় মাঠ টা নরম থাকে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 যখন মাটিটা শুকনো থাকে ধান গাছের মধ্যে মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তার ফলে কি হয় ধান তোমার হচ্ছে কেটে আনার পরেও কিন্তু সর্ষে গাছটা উঠা শুরু করে এবার সরিষা গাছের কিন্তু প্রথম

হম আমাদের ওই রকমেই করে মানে যখন ধনটা উম পাকবো সেরকম না আমাদের যখন ধনটা কাটে তোমার কাটার দুদিন আগে এরকম দুদিন আগে ছিটিয়ে দেয় ও আচ্ছা তাহলে বলো একি পদ্ধতি তোমাদের ওখানেও যেমন আমাদের এখানে শুধু একটু আগে একটু পরে তাইতো

শুধু একটু আগে তোমাদের একটু মানে আগে ছিটিয়ে দেয় আর আমাদের একটু পরে উহ তারপরে সর্ষে গাছ কিন্তু ভালোই লাগে এবং সর্ষে বাগান যখন কোনো সিনারি দেখতে মানুষ যায় কিন্তু

হ্যাঁ মানে সর্ষে গাছ দেখতে সুন্দর বলতে গেলে যখন ধরো আহ কি হয় ফলটা ধরে মানে ফুলটা যখন আসেনা একটা হলুদ মানে পুরোটা তখন হলুদে ভোড়েযায় সেই টাইম টা একদম দেখতে অনেকটা সুন্দর লাগে আহ সেটাই সর্ষে সত্যি ভালো এবং সর্ষে এ ভালো কাজেও হয় এবং অনেক যখন ফলন ভালো হয় আমাদের তো এই সর্ষে এর যখন মেশিনে নিয়ে গিয়ে তোমার হচ্ছে মাড়াই করা হয় মাড়াই করার আগে বাড়িতে তোমার হচ্ছে নিয়ে আশা হয় কাটা হয় কেটে নিয়ে এসে এর বাড়িতে তোমার হচ্ছে একটু কিছু দিয়ে মেরে মেরে ওই গাছের বীজ থেকে ওই ভেতরে সর্ষে টা বের করে নেওয়া হয় ঐভাবেই আমাদের বাড়িতে প্রক্রিয়া টা এইভাবেই শেষ হয় হ্যাঁ আর দেখো মানে সর্ষে টা এমন জিনিস যে ওর চাষের সেরকম কোনো মানে ই নাই খাটনি নাই ওর কি ওকে শুধু ঠিক মতো জল দিয়ে দেও তো তার জোড়া দিয়ে দেয় ব্যাস হ্যাঁ এটা ঠিক কথা বলেছো যেমন অন্য কিছুতে বোধয় খাটনি আছে কষ্ট করতে হয় এখানে কোনো খরজ নেই খরজ বলতে সামান্য বীজ টুকু নিয়ে এলাম যখন ধান উঠছে দেখলাম যে আমাদের এখানে মাঠ টা মাটিতে নরম আছে ওই সময় ওখানে বীজটা ফেলে দিলাম তারপরে ধান তোলার সময় দেখছি যে ধান যখনি কাটতে যাচ্ছি দেখলাম যে বীজটা ওখান থেকে All, Ready বেরিয়ে পড়েছে তখন Just অংকুর টা বেরিয়েছে তারপরে আস্তে যখন ধান কেটে নিয়ে এলাম তারি কয়েকদিন পরে গাছটা বড়ো হচ্ছে আস্তে আস্তে একমাসের মধ্যেই গাছটা অনেক বড়ো হয়ে যায় তারপরে যখন ফুল আসে তখন তো সুন্দর লাগেই তার পরে আস্তে আস্তে সুঁটি ফোটে অনেক সময় মানুষ ওষুধ দেয় যাতে যখন ওর যখন বীজটা ফোটে বা যখন সুঁটি ফোটে তখন যাতে কোন রকম যাতে পোকা মাকড় যাতে কোন ক্ষতি না করতে পারে তার জন্য অনেক ওষুধ রকমের দেয় কিন্তু এই ওষুধ গুলো কিন্তু দেওয়া ঠিক নয় তও দেওয়া হয় হ্যাঁ দেওয়া তো ঠিক নয় কিন্তু কি বলতো ওই সর্ষের এক ধরণের পোকা হয় বুঝেছো সেই কি নাম বলে সর্ষের পোকা টা কে জবা পোকা না কি একটা বলে তো ওই পোকা গুলো না মানে সর্ষের যে ফল টা হয় সেটাকে নষ্ট করে দেয় সেইজন্য আর মানে নষ্ট যাতে না করে সেই জন্যেই দেয় আর কি হ্যাঁ আমাদের এখানে বলে তো তোমার হচ্ছে সরিষা পোকা তো ধোসা লেগে যায় সে জন্য ওখানে ওটা লাগে আর অনেক সময় এটা ভালো কাজে হয় অনেক সময় ক্ষতি ও করে এখন তো কীটনাশক প্রয়াগ থেকে মানুষ এখন বিরত থাকে আমার মনেহয় যে সব তোমার জৈব সার জৈব ভাবে তৈরী সে ভাবে এগুলোই ব্যবহৃত করা উচিত যেমন তোমার

জানিনা এভাবে শুধু মানুষের মুখে এটা বলতে ভালো লাগে কিন্তু আমরাও কীটনাশক Used করি দেখা যাক কিভাবে হয় তাইতো নাকি হ্যাঁ কিন্তু আহ বলতে ভালো লাগে এটা না তোমার গ্রামে অনেকে করে মানে কি বলো তো মানে নীল পাতাকে এর তোমার পেরে নিয়ে এসে ভালো ভাবে ধুয়ে ওটা রস টাকে বের করে তোমার যেটা তুমি যেটা কি সার তোমার যে মেশিনে দেওয়া হয় ওই মেশিনে ভোরে কিন্তু প্রতি মানে জমিতে ছিটিয়ে দেয় মানে ওই ফলের ওপরে

বাড়িতে নিয়ে আসি কিছু সরিষা বাড়িতে রাখি কিছু সরিষা মেশিনে নিয়ে গিয়ে মাড়াই করে তেল হিসেবে নিয়ে আশা হয় তেলটাও ওটা ভালো হয় এবং এখন তো চারিদিকে তেলের যা ভেজাল বা দাম বেড়েছে তার তুলনায় বাড়ির নিজস্ব হাতের তৈরি সরিষা সেখান থেকে তেল বার করে বাড়িতে নিয়ে আশা সত্যি এটা খুব ভালো লাগে এবং যেহেতু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 হ্যাঁ সর্ষের এইটা এই সুবিধা টা অনেকটা ভালো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

ও সেটাই হ্যাঁ সেটাই তা তোমাদের ওখানে কি তিল চাষ হয়? তিল এখানটায় চাষ হয় খুবই অল্প মানে ওই কয়েকজন করে আরকি উহ আচ্ছা আমাদের এখানে তিল চাষ হয় তিল চাষেরও একি পদ্ধতি ভাবে তিল তৈরি হয়

আর tractor দিয়ে হাল করার পরে মোই দিয়ে ওগুলো মাড়ানো হয় সমান্তরাল যাতে মাটি থাকে সমস্ত দিক থেকে তার পরে তিলটা চাষ হয় তিলের গাছ গুলো খুব বড়ো বড়ো এবং শক্ত শক্ত হয় এবং তারপরে এর দা বা কাস্তে এবার ব্যবহার করে ওটা কেটে নিয়ে বাড়ি ফিরি বাড়িতে এনে শুকনো বস্তায় কিছুক্ষন কিছু দিন রোদে রাখতে হয় সূর্যের টেপে যখন খুব তাপ বেড়ে যায় তখন ওগুলো আস্তে আস্তে ওর সুটি গুলো ফেটে ফেটে ওর ভেতর থেকে তিল বেরিয়ে আসে এভাবে আমাদের তিলটা বাড়িতেআনা হয় তো

হ্যাঁ তোমার সর্ষের পর যে সময়টা ফাঁকা থাকে তোমার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 তেল বা সর্ষে দিয়ে তেল হয়না মানে ওর সাথে অন্য কিছু মিশিয়ে যে তেল টা কর তাহলে তেলটার সাধটা একটু হয় নাহলে কিন্তু খুব তীব্র লাগে তেল হ্যাঁ তো মানে যারা machine এ পেশাই করে তো তারা ওরা ওটা ওরা ভালো জানবে হম তুমি কি মানে জানো মানে কি কি মেশাই মেশে না ঠিক মতো জানিনা ওই দোকানে নিয়ে গেলে ওরাই মিশিয়ে দেয়

যে বাড়িতে শুধু সরিষা লাগিয়েছি কিন্তু সূর্যমুখী টা অনেক সময় লাগিয়ে কি করে সূর্যমুখী বীজ আর সর্ষের বীজ একসাথেকে দিয়ে তেলটা করলে খুব ভালো হয় জানিনা এটা শুনেছি চেষ্টা করবো একবার করে দেখার কেননা আমরা তোমার হচ্ছে কৃষক পরিবার থেকে যখন এসেছি তো আমার এগুলো করা যেতেই পারে নিজেস্ব মাঠ যেহেতু আছে হ্যাঁ তো তুমি পুরোটা না মানে কিছুটা উম একবার চেষ্টা করে দেখবে কিছুটা দিয়ে হ্যাঁ সেটাই এখন তো মাটির উর্বরতা কমে যাচ্ছে দিনকে দিন বিভিন্ন বিভিন্ন ওষুধ কীটনাশক Use করে এর জন্য আমরা সমস্ত তোমার হচ্ছে জৈব সার use করি বাড়িতে কিছু জৈব সার তৈরি করেছি গরুর গোবর দিয়ে এর কিছু মাটি দিয়ে সেগুলো আমরা ব্যবহার করি তারপরে আমাদের এখানে ফের অনেক সময় হচ্ছে মুগ কলাই চাষ হয় মুগ কলাই তো নাম তো শুনে থাকবেই কারণ তুমিও চাষী বাড়ির ছেলে হ্যাঁ শুনেছি কিন্তু এইদিকে চাষ সেরকম হয় না এটা আমাদের এখানে মুগ বলো মুগ তারপরে মসুর কলাই মসুর ডাল খেঁসারি কলাই সমস্ত কিছুর চাষ হয় মুগ কলাইও একই ভাবে মাটিতে প্রথমে মাটি তৈরি করতে হয় মাটি তৈরি করার পরে ওটা machine এর মাধমে বা মই যাকে বলে দিয়ে সমান্তরাল করতে হয় তারপরে মুগ কলাই কে ভিজিয়ে যখন মুগের মুগ যখন সাদা সাদা হয়ে যাবে সেটাকে ওখানে ছড়িয়ে দিতে হয় তারপরে হম মুগ কলাই দেয়ার পরে আরেকবার ওখানে মই দিয়ে দেওয়া হয় না হলে কি করে জানোতো

হম হ্যাঁ তার তুমি বাইরে আর এরকম কোনো ব্যাবস্থা নেই যে তোমার ডাঙ্গাতে বা তুমি যে জমিতে লাগাবে সেই জমিতে মানে কিছু রেখে দেবে যাতে পাখি বা অন্য কিছু বসতে না পারে হ্যাঁ সেই জন্য একটা পদ্বতি আছে যেটা সমস্ত চাষীভাই use করে সেটা হচ্ছে গিয়ে আমরা তোমার কাকতাড়ুয়া তৈরি করি বাড়িতে বসে ওটা খুব বানাতেও ভালো লাগে আমাদের এখানে তো আছেই আশা করি ওইদিকেও থাকবে কাকতাড়ুয়া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 হ্যাঁ সেটাই আমরা সমস্ত দিক থেকে এটা তৈরি করে থাকি এবং তৈরি করতে খুব ভালো লাগে বেশ খড় দিয়ে একটা মানুষের মতো একটা পুতুল তৈরি করলাম তার মাথায় হম একটা হাঁড়ি দিয়ে দিলাম হাঁড়ির ওপর আবার চোখ মুখ চিত্র অঙ্কন করে ওটা টাঙিয়ে রাখলাম তারপরে ওই খড়টা কে যে মানুষ করেছিলাম তাকে নিজের পুরোনো ব্যবহৃত জামা পরিয়ে দেওয়া হলো তারপরে ওটাকে মাঠের মাঝখানে বা এক side এ দিয়ে আসা হলো তারজন্য তোমার পাখি এখন কম আসে আসে না বললেই চলে কারণ এখন পাখিরাও বুঝে গেছে ওরাও এখন কম আসে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 সেটাও বটে এখন মানে কি জানোতো পাখিরাও বুঝতে পেরে গেছে যে হম এটাও মানুষ না কাকতাড়ুয়া এরকম কিছু কিন্তু তাও এটা দিলেও কিন্তু পাখি অনেকটাই কম আসে হ্যাঁ সেটাই আর এটা ব্যাবহৃত করেও অনেক সুবিধাও হয়েছে তোমাকে যেটা বলেছিলাম যে মুগ কলাই এভাবে বুনলাম তারপর পাখির জন্য অনেকটা ক্ষতি হয়ে যাই এবং অনেকটা অনেকটা ক্ষতি হয় তাও কিছু করার নেই ওরাও তো ওদের মতো থাকতে হবে কেননা প্রত্যেককে অপরের উপর নির্ভরশীল তো পাখিরা কিছু খেয়ে নষ্ট করে তারপরে বাড়ী আসতে আসতে করে গাছ বড়ো হয় ওখানেও তোমার পোকা লাগার ভয় থাকে ওখানেও ওষুধ দিতে হয় এই ওষুধ দেওয়ার পরে আসতে আসতে বড়ো হয় বড়ো হয়ে যখন পেকে যায় সুটিগুলো তখন ওখান থেকে তুলে নিয়ে আনা হয় তো শুনে কেমন লাগছে চাষ করতে পারবে?

হ্যাঁ সেটাই কেননা আমরা বীজ ছড়িয়ে দিয়ে এলাম ওই পাখি যতক্ষণ না বীজটা অংকুরে গাছে পরিণত হচ্ছে একটু পাখিকে ভয় লাগে কেননা পাখিরা সব খেয়ে নেই

হ্যাঁ যেটা দিয়ে আমাদের পেট চলে তো সেটা আগলে রাখা তো আমাদের কর্তব্য হ্যাঁ সেটাই তো সত্যি এই মুগ কলাই তুমি চাষ করতে পারো এই মুগ কলাই তুমি গোটা বাড়িতে এনে নিয়ে এলে তারপরে machine এর মাধমে বা বাড়ীতে যদি truck থাকে তো সেখান দিয়েও তুমি ভেঙে নিতে পারবে মুগ কলাইও সেক্ষেত্রে তুমি মুগ ডালও খেতে পারবে মোটামোটি আমাদের চাষী বাড়িতে সমস্ত কিছু তোমার বাড়িতেই থাকে শুধু বাড়ী থেকে তোমার বাইরে থেকে কিছু মশলা নিয়ে আসতে হয় বাকি কিন্তু সব এখানেই পাওয়া যাই তাইনা হ্যাঁ আর আমাদের এইদিকে কি জানোতো সেরকম চাষ হয় না সেই তোমার দোকান থেকে কিনে নিয়ে আসে এইগুলো হ্যাঁ সেটাই সত্যিই তোমার সাথে কথা বলতে বলতে আবার অনেকটা সময় পেরিয়ে গেলো অনেক কিছু জানলাম তুমিও অনেক কিছু শিখলে আমার থেকে তোমার থেকেও শিখলাম তাইনা